হ্যাঁ, সেগুলো ওরকম range approx অ্যাঁ fifteen hundred, ওরকমের মদ্ধ্যে পাওয়া যায়, আর একটু কমেও হয় one thousand এও পাওয়া যায়, সেগুলো imitation বলে, তবে ওগুলো

অ্যাঁ ওখানে solid colour কম থাকে, ওখানে বেশি হচ্ছে সমস্ত dark colour এর ওপর

অ্যাঁ যেরকম orange, blue এরকম ধরনের অ্যাঁ মানে খুব prominent colour গুলো অনেক থাকে ওখানে। এছারা golden colour টা, solid colour এর ওপর golden colour টা খুবই দেখা যায়।

আমিও দেখেছি, তারপর ওই দেখবি ক্যা ওই শাড়িটাকে কী বলে আমি ঠিক জানি না, দেখবি আজকাল খুব পরছে, খানিকটা ওই Kerala cotton type এর

হ্যাঁ, ওটার কিন্ত নাম Kerala cotton ই, আ তবে ওটার আবার একটা variation linen এর ওপরও রাখছে।

একদম হ্যাঁ, material টা দুরকম হচ্ছে, একই রকম দেখতে, একটা যাচ্ছে Kerala cotton এর ওপর golden পাড় white শাড়ি পুরোটা, আর আরেকটা যাচ্ছে হচ্ছে linen, সেটা পুরো white শাড়ি pure linen, আর একদম যে border টা থাকছে মানে পাড় আর আচল সেটা হচ্ছে পুরো golden colour এর ওপর।

তো combination মানে এক একটা ক্ষেত্রে এক একরকম যাচ্ছে, ওটা হচ্ছে পুরো Kerala cotton এর মধ্যে

তুই বললি linen এর ওপর মানে দামের কী হের-ফের আছে, খুব কী বিস্তর ফারাক? অ্যাঁ হ্যাঁ, বিস্তর ফারাক আছে, যেটা আমি বলছি Kerala cotton এর ওপর, Kerala cotton এর গুলো approx five hundred এর মধ্যে পেয়ে যাওয়া যায়, কিন্তু যেটা pure linen, linen এর ওপর অ্যাঁ হচ্ছে, সেটার দাম আছে fifteen hundred।

আচ্ছা, তো আমি ওইজন্যে ভাবছি যে এরমকম একটা, এরকম ধরনের শাড়ি, এবার দেখ শাড়ির ক্ষেত্রে তো মেয়ে দের ব্যাপার জানিসই এইটা কিনবো না ওইটা কিনবো, ওইটা কিনবো না সেইটা কিনবো এইটা চলেই, আবার একটা কিনলে মন ভরে না

এবার, এখন ওই ভারি শাড়ি পরে এতদূর যাওয়াটা না একেবারেই ভালো লাগছে না।

হ্যাঁ, সেক্ষেত্রে এটাই soft ঢাকাই অথবা linen এর ওপর try তুই করতেই পারিস, আরামসে। আচ্ছা, আচ্ছা ফুলে থাকে কীরে শাড়িগুলো মানে অনেক শাড়ি হয় না দেখবি তাঁতের মতো ফুলে থাকে

হয় কী, hard ঢাকাইতে হয় , hard যেগুলো সেগুলো একটু ফুলে ফুলে থাকে, hard ঢাকাই বা কিংবা তাঁত পরলে যেটা হয়

অতিরিক্ত মাড়ের জন্য ওরকম হয়, যার জন্য লোকে এখন বেশি soft ঢাকাই use করছে।

পরলে একটা কীরকম, নতুন পরার সাথে সাথে একটা ফুলে ফুলে থাকে।

দেখবি, আমিও দু-তিনটে ঢাকাই কিনেছি জানিসতো? মার যেটা দেখবি আমাদের ঢাকাইয়ের প্রতি একটা আলাদাই একটা craze আছে যে ঢাকাই কিনবো, ঢাকাই কিনবো, ঢাকাইগুলো কীরম ফুলে থাকে , সেই পরলে মনে হয় বালিশের মতো, আমার একেবারে ভালো লাগেনা। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ওই hard ঢাকাইগুলোতেই ওরকম হয়, সমস্ত hard ঢাকাই গুলোই ওরকম একটু ফুলে ফুলে থাকে, মানে আরও বেশি একটু মোটা মোটা দেখতে লাগে।

ইয়া মোটা মোটা দেখতে লাগে। তো এই জন্য, ওর সা, মানে তারজন্য এখন বেশি সবাই ওই soft ঢাকাই টাই কিনছে ,যেহেতু মানে গায়ের সাথেও লেগে থাকে অথচ

কম নাকি, hard ঢাকাইয়ের থেকে?

হ্যাঁ, যদি hard ঢাকাই টার যদি মোটা-মুটি হা one thousand দাম হয় সেখানে soft ঢাকাইয়ের দাম চলে যাচ্ছে thirteen hundred এরকম।

soft ঢাকাইতে এইটা যাচ্ছে কারন যেহেতু soft ঢাকাইয়ের ওপর handloom যাচ্ছে।

ওটার দামই শুরু হচ্ছে five thousand থেকে তো সেইটা তো আর সবাই পায় না, এখন যেটা পরছে সবাই সেটা সুতির ওপর কাজ করা থাকে, সু

hard ঢাকাইতে হয়, আর soft ঢাকাইগুলো তো, ওটাই handloom material করে দেয়।

original ঢাকাই সেগুলোর যে মানে খুব কাজ করা হয় বা কাজের খুব variation হয়, তা কিন্তু হয় না। প্রায় হ্যাঁ একইরকম কাজ, কিন্তু আজকাল যেগুলো বেরচ্ছে handloom এর ওপরে মানে বিভিন্ন রকম design একেবারে বিভিন্ন occasion এর জন্য পাওয়া যাচ্ছে, মানে variety তা থাকছে। হুম, অনেক variety থাকছে, যেমন আর একটা নতুন বেরিয়েছে মসলিন ঢাকাই,

ঢাকাই, হ্যাঁ যেটা কিনা খুবই অন্নরকম দেখতে, মানে normal ঢাকাইগুলো যেরকম হয় soft ঢাকাই হোক বা মানে, অ্যাঁ ব soft ঢাকাই হোক বা hard ঢাকাই, সবই কাজগুলো দেখবি একই ধরনের হয় প্রায়, শুধু মানে ওটা soft এটা hard এরকম হয় কিন্তু এই আমি যেটা বলছি মসলিন ঢাকাই সেটা যেরকম অ্যাঁ একটু different মানে পুরো একটা solid colour এর ওপর হয় প্রথমত, তার ওপরে খুব accord কাজ করা থাকে মানে হয় একটা, একটা flower এমন করে থাকল মানে flower motif থাকল, শুধু পাড় আর আচল বাকিটা পুরো plain, বা একটা শুধু পাড়ে একটা হালকা কাজ করা থাকল মানে সেটাও খুব plain এর ওপর, অনেকটা দেখে মনে হয় যেন fabric করা

সেটা যেরকম approx অ্যাঁ সারে তিন হাজার থেকে চার হাজার টাকা দাম থেকে শুরু হয় মসলিন ঢাকাইগুলো। ওগুলো একদম, হ্যাঁ, ওগুলো এখন একদম নতুন trending এ আছে এই শাড়িগুলো।

আর এর সঙ্গে jewelry বল তোর তো সেই অ্যাঁ হ্যাঁ যে আমাদের ওই oxidize এর jewelry গুলো, ওগুলো দিয়েও পরা যায় ভালো হুম হুম, oxidize দিয়ে পরা যায় তবে এর সাথে যে ঢা~ মানে এই ঢাকাইগুলোর সাথে না অ্যাঁ একটু ওই, কী বলে, একটু golden set ও কিন্তু ভাল্লাগে, মানে খুব light weight golden set মানে খুব বেশি জ~ junk jewelry ও যে খুব বেশি পরা যায় ভালো লাগে না সেটা, যেহেতু শাড়িগুলোই এতটা মানে

বেশি jewelry ওটার সাথে মানায় না। খুব হালকা ধরনের কিছু, যদি golden কিছু পরা যায়, golden jewelry পরা যায় অ্যাঁ সেক্ষেত্রে খুব হালকা কিছু একটা পরলে মানে, গলায় একটা হালহা chick আর কানে দুটো ছোটো ছোটো পাসা

এই আমি দেখলাম তুই ওই শাড়িগুলোর সাথে matching করে বিভিন্ন bag ও দেখলাম আমি ছবিতে তো ওই ওই bag গুলো কি একেবারে তুই price ধরে রেখে বলেছিস, নাকি অ্যাঁ bag গুলোর price আলাদা?

আলাদা, ওগুলো একই সাথে যাচ্ছে, মানে একইসাথে যেহেতু রাখা হয় সেটা হচ্ছে matching এ হয়

তো সেজন্য ওটা ওভাবে রাখা হয়েছে কিন্তু type গুলো আলাদা। price গুলো ওটার সাথে ধরে না, অ্যাঁ যারা অনেকে আছে যারা package এ কেনে, একদম jewelry, শাড়ি সবটা ওরকম package এ কেনে

সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকে হয়ত শুধু শাড়িটা নেবে

same জিনিস শাড়িগুলো তুই সেই একটুখানি শ্রীনিকেতন বা আদি মোহিনীমোহন কাঞ্জিলালে গিয়ে কিনলে এত charge করে, এতটা দাম, আর কিনতে ইচ্ছে করে না।

GST charge নেয়, সব জায়গায়ই আজকাল GST থাকে

আছে plus ওখানে একটা shopping mall, AC complex

price আছে। যেটা বাইরে হয়ত উম normal আমরা হয়তো সেটা one thousand এ বিক্রি করছি সেটাই ওরা ওখানে fifteen hundred এ বিক্রি করছে।

ওই ওই অ্যাঁ ধরে নে হাজার মতো, বুঝলি? আচ্ছা হাজার মতো, হ্যাঁ আমি তাহলে বলব তুই অ্যাঁ আরামসে একটা অ্যাঁ linen try করতে পারিস।

হ্যাঁ, হলুদ রয়েছে, তারপর একদম অ্যাঁ তুতে colour এর একটা colour রয়েছে,

তুতে colour এর ওপর রয়েছে, আর একটা, আর একটা solid colour এর ওপরও রয়েছে একদম sea green colour এর মধ্যে

আচ্ছা তোর কাছে এই material এর ওপর কি ওই organza type এর কিছু হবে রে? organza হ্যাঁ organza ও হতে পারে, organza ও রয়েছে

organza গুলোর দাম রয়েছে না~ nine hundred, অ্যাঁ eleven hundred এরকম করে এক

material অনুযায়ী, organza অনেক ধরনের রয়েছে, material অনুযায়ী depend করছে, তুই কী material, তুই যেহেতু one thousand এর মধ্যে বলছিস তো তুই nine hundred অ্যাঁ বা one thousand এর গুলো তুই নিতে পারিস আরামসে আচ্ছা, তা তুই শোন, তুই একটা ওই linen যেটা বলছিস সেইটা রাখবি, ঠিক আছে? খুব একটা dark colour নয় আর ধর আর একটা আমি organza নেব, ঠিক আছে? organza একটু white এর মধ্যে হলে ভালো হয়, বুঝলি তো? তাহলে আমি একটা black ওই ওই তোমার botanic blouse করিয়ে নিয়ে পরতে পারবো ওটার সাথে । তো ওই শাড়িগুলোর সাথে কি blouse piece ও রয়েছে?

designer blouse মানে এমনি বারো হাত শাড়ি হয়,

বেশি পরে যদি blouse piece টা রেখে পরা যায়, আর আজকাল প্রচুর designer blouse রয়েছে,

ভালো খোলে হ্যাঁ, তো এক একটা শাড়িতে থাকে যে খুব contrast করেই blouse piece গুলো থাকে, সেইগুলো এক একটা rare বানানো যায় কিন্তু বাকি এখন মানে অ্যাঁ blouse piece বানানোর থেকে এখন readymade ই

ঠিক আছে, তাহলে আমি তোর পরশুদিন যাচ্ছি, তুই এই দুটো রাখ , আমি গিয়ে দেখে নেব, ঠিক আছে?

data key কি তাড়া খাওয়া হয়েছি

সবাই গন্ধ পায় অনেক গুলো জিনিসগুলো এই তা তবুতো আমি আমার কথা বলেছিলাম তো ওখান থেকে এটাও বলেছে যে হ্যাঁ আমরা করিয়ে দেব ওরা ছমাসের time চাইছে

আ যেহেতু রাস্তার মধ্যে footpath দেয় কেউরা বলছে এই permission ঐ permission -এর

গল্পটা আছে তো সেই গল্পটাই কথাটা হচ্ছে

যে তা কী করা যায় তার জন্য কেনকী আমাদের যেটা আছে word আছে সেটাতো বিজেপি-র under -এ মানে ও counselor বিজেপি

আ কে যদি accounting জিম টি এম সি তো বানাতে গেলে তো টি এম সি ওখান থেকে নাকাই নোকাই করছে এখান থেকে এরা বলছে আমরা করে দেব তো কার ওপর ভরসা টা করবো

ওটা কোথায় যেতে হবে সেইটা বলো যে MLA -এর কাছে যেতে হবে MLA -এর কাছে যেতে হবে বা

যেতে তো হবেই কিন্তু খুব অসুবিধা হচ্ছে রাস্তার মধ্যে পেচ্ছাপ টেচ্ছাপ ভালো লাগেনা জিনিসটা নিজের পাড়ার মধ্যে এরকম হচ্ছে একটা তো জিনিস বানাতে বলছে একটা তো উনি বানিয়ে দিতে পারছেনা

গল্পটা এটাই বলছে জলে নেতা

তো আমরা বললাম যে জলের line নেই আমাদের পাশের একটা building আছে বলল হ্যাঁ বললাম ওখান থেকে আমরা করিয়ে দিচ্ছি আর পাঁচুদা চাইলে willing party চাইলে বা এরা চাইলে কোথায় থেকে জল না বের করতে পারে আর কোথায় থেকে electric না বের করতে পারবে ওরা

বের করতে পারলে তো সবকিছুই ওরা বের করে নিতে পারে

তো just ওটাই ওই পুরোটাই যে বয়স নেওয়ার time -এ সবাই এগিয়েই থাকে আমাকে দাও আমাকে দাও দেওয়ার time -এ সবাই একে বলো ওকে বলো এবার থানাতে টাকা খাওয়াও এই করো ঐ করো

আমাদের club -এ যেগুলো আছে আমাদের president -টাও একে বলে কোন লাভই হয় না ওদেরকে বললে তো ওরা অগেই পাঁচ হাজার দশেক টাকা চায়

তো সেটা নিয়ে আজকে বিকালে বসা হোক একটা আলোচনা টালোচনা হোক

দেখি আসুন যা বাকি ওদের বাকি যারা দাদা এসেছে senior junior সবাইকে নিয়ে আসুন আজকে বিকালে বসে আলোচনা করি যে কি করলে ভালো হয়

যাই যাবো সবাই একসাথে বসে একটা ওখানে চিঠি জমা করবো যে আমরা এই এই এই এই জিনিসগুলো চাই ছমাস wait করতে হবে ছমাসে আমাদের না পাড়া না যাবে নদী হয়ে যাবে

যে এরকম অবস্থা কেননা market place তো বাইরে বাইরের লোকগুলো আসে বাইরে বাইরে ছেলেরা সবাই আসে ওরা করে

না এখন আমাদের যে councilor আছে ও হচ্ছে খুবই ভালো আরকি বলে এই ঝামেলাটা হচ্ছিল